চলো না কি চিৎকার ঠোঁটকাটা চল আর তার ওপরটা আবার চু খেলানো বাড়ি বড় মিষ্টি লাগে এমন সব আচার সাজগোজ দেখে ইন্দুবালার হম মাঞ্জা তেড়ে আসে উপরে সে উঠে পা দেবে না হড়বড় করে বলে দেয়া যাবে কথাটা যে টুকু বোঝা যাই যেখানে রোজ রান্নার menu লেখা থাকে ইন্দোবালার গলায় এতো ভারী অনেক কিংশুক কামে লেখা আছে কি কি করে কিংশুক তখুন হাপাচ্ছে তা সত্ত্বেও তার অন্য হার মানতে শেখায় না শোননা দিদি সত্যি বলছি আমি তো ছিলাম না কয়েকদিন বাড়ি গিয়ে ছিলাম কাল last ট্রেন এ বর্ধমান থেকে ফিরছি মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি না না please তুমি আগেই আমার কথা শোনো রোজ সকালে

please তুমি আগেই আমার কথা শোন আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালার ভাতের হোটেল এ রান্না হবে কুচুর ডালনা মুসুরির ডাল আর ট্যাংরা মাছ এ কেমন কথা দিদা আজ তো দিদির জন্মদিন এ ও খাবে কি যার কোকড়ানো চুল গায়ে হালকা দাড়ি কালো নিদেশ গায়ের রং এর শাশ্বলা টোল পরে গালে চোখে শুধু চশমা টুকু নেই এতদিন পরে ঐভাবে কেউ পীড়ার শেষ এর দিকে আসা যাই তিনি শুধু জানে বড়োলোক

তাকাতে পারিনি ইন্দুবালার দিকে সেই সাহস তার ছিলনা যদিও দুটো ঘোড়ার রেল পুলিশ এর inspector দিক ওরা লাহোরেদেরই তুমি বসে আছো নিজের সাথে করে ও এমনকি চিনিয়ে দেবার জন্য বাঙাল বিধবার কি যে চোখের

ওদের দাও